এটি একটি ঘর ঘরে অনেক রকম সুন্দর--

আলোকিত এর সিলিং ও দেয়াল ইয়লো আর ব্ল্যাক কালার এর।

এটি একটি বহুতল বিল্ডিং এর ওপরে ডট দুটো অংশ নতুন করে করা হচ্ছে এখানে অনেক--

এটি দোতলা এবং মেরুন সবুজ সাদা নীল কালার -এর।